ওয়ার্কার এর শরীরে একটি কমলা কালার এর জামা রয়েছে।

সামনে একটি খুব সুন্দর ঘরের ছবি দেখা যাচ্ছে টিনের ঘরের ছবি ।